এই পাঁচতলা ফ্লাট -এর এক নম্বর এবং দু নম্বর তলায় লোক আছেন।

এটি নভেম্বর দুহাজার এক সালের রাজ্যের পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট দ্বারা পুনরুদ্ধার করা হয়েছিল।

সেই কম্পিউটার -এর স্ক্রিন -এর। সেই মেশিন -এর ডায়াগ্রাম দেখা যাচ্ছে।

সেই লো যেই লোকটি ছবিটি তুলেছে তার কম্পিউটার -এ ওই ডায়াগ্রাম -টি দেখা যাচ্ছে ।

যেটির গত পঁচিশ বছর ধরে আমাদের মুখ জিভে জল এনে দেওয়া এবং ফ্রেশলি মেড কেক তৈরী করে।

ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট ইউ.ই.এম কলকাতা ।

এদের মধ্যে পাঁচটি প্রধান রেলওয়ে স্টেশন হলো হাওড়া শিয়ালদা আসানসোল কলকাতা বর্ধমান জনক্শন ।

সেপ্টেম্বর দুহাজার কুড়ি পর্যন্ত লেন্স কার্ট -এর ভারতে ছেচল্লিশটিরও বেশি শহরে--